কোম্পানি এটি অনেক কম মূল্যে অডিও সাপ্লাই করে থাকে ।

গ্রোসারি আইটেম এ আপনারা ঘুরে ঘুরে সমস্ত জিনিস কালেক্ট করে একেবারে ক্যাশ কাউন্টার এ জমা দিয়ে দেবেন এখানে সমস্ত জিনিস পাওয়া যায় ।

এখানে অনেক মুসলমানরা আসে নামাজ পড়তে মসজিদ সাধারনত--

পর ছমাস অন্নপ্রাশন হয়ে থাকে এই অন্নপ্রাশন উৎসব অনেক বড় করে পালন করা হয় প্রতিটি বাড়িতে এই অন্নপ্রাশনের দিন সব আত্মীয় স্বজনরা বাচ্চাটিকে আশীর্বাদ করে ।

আলপনা আঁকার অনেক ধরণ আছে আলপনার বই ও পাওয়া যায় এই দেখে আমরা আলপনা দিতে পারি আলপনা খুব সুন্দর একটি শিল্প।

কাঠের নৌকোয় আমাদের নৌকার চালক লাগে নৌকার ওই চালক পাল্লা দিয়ে আমাদের নৌকা ঠেলে ঠেলে নদী ভ্রমণ করে।

অ্যাম্বুলেন্স কেউ অসুস্থ হলে আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে যাই অ্যাম্বুলেন্স আমরা কিছু মূল্যে দিয়ে নিয়ে যেতে পারি সরকারি তরফ দেওয়া অ্যাম্বুলেন্স আমাদের কোনো মূল্য দিতে লাগেনা এগুলি বিনা মূল্যে দেওয়া হয়।

ফুলের মালা ফুলের মালা আমরা সাধারনতঃ ফুলের দোকানে কিনতে পাই। অনেক বড় বড় ফুলের দোকানে অনেক বিভিন্ন রকমের ফুলের মালা আমরা দেখতে পাই।

জনপ্রিয় একটি হবি । বোটিং অনেকে করে থাকে। অনেকে বিনামূল্যে বোটিং শিখতে পারে এবং অনেকে বোট ভাড়া দেয়।

হাই রোড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

হাইকিং আমরা সবাই ট্রেনিং নিয়েও যেতে পারিট্রেনিং না নিয়ে গেলে অনেক বিপদ হওয়ার সম্ভাবনা থাকে ।

চাষবাস করি মানুষের পেট চলেচাষবাস খুব গুরু --

ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে আমাদের ভারতের রেলওয়ে সার্ভিস ।

এই স্লিপ গুলো বাচ্চাদের খেলার জন্য হয়।